এবং এটি সম্পূর্ণ একটি কাঁচ এবং দ্বারা আবৃত একটি বিল্ডিং বিলাসবহুল বিল্ডিং ।

এইখানে মনে অনেক কোল্ড কফি এবং চা টা পাওয়া যায়।

উঠে বসে আছেন অনেককিছু এ টিলা থেকে--

এটি একটি বহুতলার বল্ডলিং এর সামনে দিয়ে একটি--

বাদামি হলুদ কালার এবং সাদা কালার ।

জিনিসপত্র কিনছে এবং সামনে কিছু জনের স্কুটি বাইক রাখা রয়েছে।

ওর সামনে কিছু মানুষ টাকা তুলছেন এবং টাকার সম্বন্ধে কথা বলছেন।

সামনে একটি পাঁকা রাস্তা চলে যাচ্ছে রাস্তাটি সম্পূর্ন খালি রয়েছে এবং--

আমার সামনে কিছু মানুষের দাঁড়িয়ে আছেন জিনিসপত্র কিনছেন এবং কিছু মানুষজন জিনিসপত্র বিক্রি করছেন।

সম্পূর্ণ বিল্ডিং তৈরি হয়নি একটি আরও গোলি এবং পেছনে একটি টিন -এর--

পাথরের একটি দেয়াল জলাশয়টাকে দুইভাগে বিভক্ত করেছে এবং ওপর থেকে নিচের দিকে কিছু--

এটি একটি বালাজি হেলথ সেন্টারের ছবি বালাজি হেলথ সেন্টারের সামনে দিয়ে একটি পাকা রাস্তা বয়ে যাচ্ছে পাকা রাস্তার দুইপাশে--

সেখানে মানে গাড়িগুলা রাখা আসে এবং বালাজি হেলথ সেন্টার এর পাশেই বড় বড় বিল্ডিং রয়েসে।